টেবিল দেখতে পাওয়া যাচ্ছে টেবিলের পাশে কয়েকটি চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে টেবিলের ওপরে থালা এবং কয়েকটি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে ছাদে--

দৃশ্য টিতে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। বিল্ডিং টিতে অনেক জানলা দেখতে পাওয়া যাচ্ছে। জানলা গুলি ওপরের জানলা গুলি বন্ধ রয়েছে এবং একটি জানলা খোলা রয়েছে এবং নিচের জানলা গুলি খোলা রয়েছে।

যেমনটা আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি যেটি বিশাখা ডেইরি পার্লার ।

দুটি ব্যানার কে দেখতে পাওয়া যাচ্ছে এবং চারিদিকে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি জলের ট্যাঙ্কি ও দেখতে পাওয়া যা--

টেবিল পাতা আছে এবং টেবিল এর ওপরে বসে বই পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে জানালাটি এর মধ্যে--

এবং ঘরটি গেটের সামনে কয়েকটি লোকজন কে দাঁড়িয়ে কথা বলতেও দেখতে পাওয়া যা--

ঘন জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে গাছ ও পালাও দেখ--